একটি চেয়ারের অর্ধেক অংশ দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি জঙ্গল দেখতে পাচ্ছি।

পাশে একটি সাদা কালারের বিল্ডিং বাড়ি আছে।

সামোনে একটি টুল দেখতে পাচ্ছি।

লাল কালারের দুটো সোফা দেখা যাচ্ছে।